যাচ্ছে কত গুলো ঠাকুর নিয়ে মানুষ সামনে দিয়ে যাচ্ছে অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে একটি বাড়ি দেখা যাচ্ছে যে বাড়ির সামনে কতগুলি বাঁশ বাঁধা এবং জানালা গুলি বন্ধ অবস্থায় রয়েছে কিছু লোক--

এডুকেশন বিন নাগর রায় গঞ্জ দিনাজপুর এটি অবস্থিত পেছনে অনেক গাছ দেখা যাচ্ছে অটোপাই একটি নেট - নেট লাগানো।

এটি আমদাহী ডাকঘর ওয়েস্ট ব্রাঞ্চ যেখানে একটি একটি মহি একটি মহিলা বাচ্চাকে নিয়ে অনেক মহিলা এবং লোক দেখা যাচ্ছে একটি বাইক দেখা যাচ্ছে পিছনে এবং বড়ো গাছ দেখা যাচ্ছে-এ এবং কত গুলি ব্যারিকেট --

এটি একটি ঘর দেখা যাচ্ছে যে ঘরে অনেকগুলি লোক রয়েছে এবং কতগুলি লোহার রড রয়েছে। একটি বাচ্চার ফটো দেখা যা অনেকগুলি উম বেলুন লাগানো রয়েছে একটি কতগুলি ফ্যান রয়েছে।